দেখতে পাচ্ছেন এটি একটি রেস্টুরেন্ট । কফি ই ওম হাউস হবে। এখানে একটি টেবিল চারটে চেয়ার রাখা আছে। একটি টেবিল চারটি চেয়ার -এর মধ্যে দুটি মানুষ বসে আছে।

আর ওদিকে একটি টেবিল চারটে চেয়ার এর মধ্যে দুটি মেয়ে বসে আছে। এদিকে ছেলে মেয়ে দুটি প্রেম করছে। ওই--

আর পেছনের দিকে দেখতে পাচ্ছেন যিশুখ্রিস্টের ছবিও রাখা আছে ।

দেখতে পাচ্ছেন এটি একটি নদী নদীর উপর দিয়ে ব্রিজ চলে গেছে আর নদীর জলে সব চান করছে দেখতে পাচ্ছে কিছু লোক সেলফি ও তুলছে।